এটা একটা সবজি বাজার এখানে আলু পেঁয়াজ সব নিত্য প্রয়োজনীয় সবধরনের কাঁচামাল দেখতে পাচ্ছি।

এটা একটা ফুলের মার্কেট এই মার্কেটে সব ধরনের ফুলই পাওয়া যায় যেহেতু এটা ফুলের পাইকারি মার্কেট সেই কারণে অনেক কম দামে আমরা এখান থেকে অনেক বেশি ফুল কিনতে পারি।